যেখানে একজন কালো পোশাক পরা ব্যক্তি একটি সাদা পোশাক পরা ব্যক্তিকে বেল্ট বেঁধে দিচ্ছেন .

রাস্তার সামনে রিসোর্টের সাইন বোর্ড টাঙ্গানো আছে.

এটি একটি প্রাথমিক চিকিৎসা কেন্দ্রের ছবি .

নাচের দৃশ্য দেখা যাচ্ছে.

এটি একটি পর্যটন কেন্দ্রের ফটকের ছবি।

এটি একটি দূরে পাহাড়ের নীচে সমতলের ছবি।

এবং এ তাঁবু টাঙানো আচে।

এটি একটি অনেক বড়ো মন্দিরের ছবি।

এটি একটি পাকা রাস্তার ছবি।

তা কচ্ছপটি একটি ফাঁকা মাঠে রয়েছে .

আঃ সামনে একটি ট্রান্সমিটার ও একটি গাস .

ও সামনে কিছু গাড়ির দাঁড়িয়ে রয়েছে .

ওই দূরে একটি বাইক দাঁড়িয়ে রয়েছে।

সেলুনের মেঝেতে অনেক চুল পড়ে রয়েছে.

আর দুজন লোক সেখানে কিছু কাজ কর--

ঘরের বারান্দাটি গ্রিল দিয়ে ঘেরা.

ক্লাবটির নাম হলো এ_সি_ডি_সি ক্লাব .